এই সোবিটির মইধ্যে দেখা যাচ্ছে যে সামনে দুটি গেট রয়েসে।

এই সবিটিতে দেখা যাচ্ছে যে সামনে একটি তিনতলা বিশিষ্ট বিল্ডিং রয়েসে।

এই ছবিটির মধ্যে দেখা যাচ্ছে যে বড় একটি বিল্ডিংয়ের নীচে অনেকজন মানুষ রয়েছেন।

আরও কিসু সিকিউরিটি গার্ডও রয়েসেন যারা একটি অগ্নি নির্বাপক সিলিন্ডারের মইদ্যে কী যেন দেখাচ্চেন।

ওপরের দিক থেকে জুলানো রয়েসে অনেকগুলা মশলা দোকানের বিতরে অনেকগুলা লাইট জ্বলতেছে ফ্যানও রয়েসে একজন মানুষও রয়েসেন ।

টেবিলে অনেকগুলা কাগজপত্র রয়েছে একটি কম্পিউটারও রয়েছে এই শোরুমটি ইয়াম্মা শোরুম ।

এই সবিটির মধ্যে দেখা যাচ্ছে যে দুনো ধারে দুটি স্কুল রয়েসে সামনে অনেক বড় একটি মাঠ রয়েসে।

একটি বস্তা খোলা রয়েসে সাইডের দিকে অনেকগুলা হলুদ রঙ্গের কাটন রাখা রয়েসে কাটোনটির মধ্যে লেখা রয়েসে সানরাইজ ।

চারিদিকে একটি বাইক রাখা রয়েসে নীচে আরও অনেকগুলা ইট রাখা রয়েসে বিল্ডিংগের মইধ্যে বিদ্যুতের তারও রয়েসে ।

সামোনে একটি খুলা মাঠ রয়েসে মাঠটির উপরের দিকে অনেকগুলা বিদ্যুতের তার প্রবাহিত হচ্ছে চারিদিকে অনেকগুলা সুপারির গাস দেখা যায়।

এই ছবিটির মইদ্যে দেখা যাচ্চে যে ছুট্ট একটি দোকান রয়েসে দোকানটির মইদ্যে ছুট্ট একটি শোকেজ রাখা রয়েসে।

দোকানটির উপরে একটি পোস্টারও লাগানো রয়েছে দোকানটির সাইডে আরো একটি হার্ডওয়ারের দোকানও দেখা যাচ্ছে।

সাইডে একটি ঝুরি রয়েসে আরো দুজন কাস্টমারকেও দেখা যাচ্ছে একজন ছুটো মেয়ে মেয়ে।

কাপড়ের দুকানটির নাম হল নরেন্দ্র কমপ্লেস দুকানটির বিতরে লাইট জ্বলতেসে।

এই সোবিটিতে দেখতে পাচ্ছি যে বড় একটি হার্ডওয়ারের দোকান রয়েসে।

কেজের ভিতরে অনেকগুলো বস্তু রয়েসে আমুল তাজা ল্যাক্টোজেন কমপ্লেন আরও এভারেডি ব্যাটারি অনেকগুলা পনিরের বাক্সও রয়েসে সাইডের দিকে--

এই সবিটির মইধ্যে দেখতে পাচ্ছি যে একটি টিলার নিচে চুট্টো একটি খাদ রয়েসে খাদের মধ্যে অনেকগুলা জল রয়েসে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে যে একটি গরুর ফার্ম রয়েসে ।

এই ছবিটির মইধ্যে দেখা যাচ্ছে যে একটি রুম রয়েসে রুমটির মধ্যে অনেকগুলা মূর্তির মতো মানুষ বানানো রয়েসে ।

হাতে বিভিন্ন ধরণের জিনিস দিয়ে একজনের হাতে রয়েছে একটি বাঁশি আরেকজনের হাতে রয়েছে তবলা আর একজনের সামনে রয়েছে ডূল ।

গাভীটি দেখে মনে হচ্ছে সেটি অনেক দুধ দেবে গাভীর সামোনে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েসেন গাবুটিকে ধরে।